আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এটি হল--

এই ছবিটিতে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক একটা গাড়ি ঠিক--

এই ছবিটিতে দেখতে পাচ্ছি আমরা অন্য একজন মানুষের হাতও আচে।

আমরা দেখতে পাচ্ছি যে এটি হল একটি ফার্নিচার শপ ।

দোকানের ভিতরে অনেকগুলি কাঠও রাখা আছ হো দেখতে পাচ্ছি ঘরটির সামনে অনেক গাছপালা আছে।

সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চার পাঁচটি ফ্রিজ ।

যেখানে শরীরচর্চার জন্য অনেক ধরনের সরঞ্জাম--

আরো দেখতে পাচ্ছি চার চারিপাশে--

ঝর্নার সামনে এসে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পারছি ঝর্নার পিছন দিকে একটি ওভার ওভারব্রিজও আছে ওভারব্রিজটির সামনে অনেক ধরণের লতাপাতাও ঝুলে আছে।

আমরা দেখতে পাচ্ছি যে এটি হল একটি ই রিসকা শোরুম ।

এখানে দেখা যাচ্ছে দুজন মানুষ কাজ করছেন তাদের একজন গ্লাস পরিষ্কার করছেন আর আরেকজন ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন।

আমরা এখানে দেখতে পারছি যে এখানে অনেকগুলি বাচ্চারা মিলে কিছু শিক্ষামূলক কাজ করছে।

তাদের একজন সহকারী শিক্ষক তাদের সাহায্য করে দিচ্ছে।

পারছি যে ওরা টেবিলের উপরে বসে কাজ করছে।

বিল্ডিংটির উপরে সাইন বোর্ডে লেখা আছে জেলা কৃষি অধিকারিকের কার্যালয়।